এখানে-এ অনেক মহিলার সমাগম দেখা যাচ্ছে-এ এবং অ আগ দেখতে পাচ্ছি-ই এবং-অ--

আর তো পাশেই রাস্তা ।

পি অ্যা পিরামিড আছে একটার পর একটা একটার পর একটা এমন করে থাকথাক করে এবং ছেলেটার গলায় একটা হেডফোন ঝোলানো আছে পাশে কিছু গাছ ও দেখা যাচ্ছে ।

এটা কোনো-ও অনুষ্ঠান বাড়ি এবং হাসব্যান্ড ওয়াইফ হতে পারে | ছেলে মা হতে পারে যাই হোক একজন ভদ্রলোক এবং একটা ভদ্রমহিলা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে | তাদের পাশে একটা মহিলার --

আ-আ সামনে বাইক স্ক্যুটি রাখা আছে | দূরে একটা পেট্রল পাম্প মনে হচ্ছে যেখানে একটা বাস দাঁড়ানো আছে ।

এটা তো একদম এই একটা ফরেস্ট মনে হরছে চারিদিকে গাছ আর গাছ এখানে একটা বোর্ড এ অনেক কিছু লেখা আছে ইউ আর হিয়ার সেখানে বিয়ার এর ছবি রয়েছে।

অ- ভালো করে বোঝা যাছে না ডক্টর সুকুমার এরকম কিছু একটা লেখা রয়েছে এবং দূরে গাছপালা রয়েছে আ খোলা আকাশ রয়েছে একজন লোক সাইকেল চালিয়ে যাচ্ছে।

এবং আ যে যার মতন কাজ করতে ব্যাস্ত আছে। তাদের পিছনে একটি গোলাপি কালার -এর দেয়াল দেখা যাছে ।

এটা কোনো খাবারের হোটেল হতে পারে। ভিতরে একজন ভদ্রমহিলা বসে আছেন এবং একজন লোক দাঁড়িয়ে আছে এবং লাইট দিয়ে ভালো ছবি দিয়ে সাজানো।